এখানে লাল কার্পেট পাতা রয়েছে যেখানে দুজন দাঁড়িয়ে আছে একজন ফটো তুল--

বেগুনী রঙের এপ্রন পরিয়ে বসিয়ে রাখা হয়েছে যার মাথায় দুটো ক্লিপ লাগানো হয়েছে।

এখানে একটি বিল্ডিং -এর ভেতরে একটি শপ টাইপ -এর রয়েছে যেখানে একটি কালো রঙের সোফা রয়ে--

এদিকে পাশে ব়্যাক -এর মধ্যে কিছু জিনিস রাখা রয়েছে তার সামনে একটি সাদা স্ট্যান্ড ফ্যান রাখা রয়েছে আর এইদিকে কিছু প্লাস্টিক -এর চেয়ার রাখা রয়েছে।

উপরে সাদা সিলিং ফ্যান দেখতে পারছি দোকানে শাটার -টি ওপেন করা রয়েছে।

তার পাশেই একটি গাছ দেখতে পাচ্ছি বড়ো ঐদিকে একটি টিন -এর শেড দেওয়া বড়ো বিল্ডিং দেখতে পাচ্ছি।

এই কম্পিউটার গুলি এখন ওপেন করা সামনে কিছু হুইল চেয়ার রাখা আছে চেয়ার -এ এখন কেউ বসে নেই পিছনে একটি টেবিল - এর মধ্যে রেজিস্টার খাতা রাখা রয়েছে।

একটি দোকানের শাটার বন্ধ আছে মেরুন রঙের একটি দোকানের নীল রঙের শাটার খোলা রয়ে--

সাইকেল দাঁড়িয়ে আছে আর একটি নীল রঙের যে দোকানটি খোলা আছে ওই দোকানে একজন ছেলে কোমরে হাত দিয়ে কিছু কিনছে।

আমি একটি পিঙ্ক কালার -এর দেখতে পাচ্ছি দোকানের ভিতরে রিসেপশন -এ।

প্রিন্টার রাখা রয়েছে সামনে অনেকগুলি প্লাস্টিক -এর টুল রয়েছে।

অনেকগুলি তার মধ্যেও ওপরে অনেকগুলি ওয়্যার লাগানো আছে এখানে কিছু মিটার লাগানো আছে সিলিন্ডা -এর মুখের মইদ্যে।

এই সিলিন্ডার -গুলি লোহার স্টুল -এর মধ্যে রাখা রয়েছে।

এখানে একটি বড় মাঠ দেখতে পাচ্ছি তার মধ্যে ছোট ছোট ঘাস ও--

এইখানে একটি দোকান দেখতে পাচ্ছি যেইখানে কাঁচের ব়্যাক দেখতে পা--

এখানে একটি জে_সি_বি গাড়ি দাঁড়িয়ে রয়েছে হলুদ রঙের সেই জে_সি_বি -টি মাটির খুঁড়ছে অনেক গভীর পর্যন্ত চৌকো করে খুঁড়েছে এখানে তিনজন লোক দাঁড়িয়ে আ--

ছোট ছোট কাটা মার্বেল থোর এখানে থাক থাক করে সাজিয়ে রাখা রয়েছে একটির পাশে।

এই পাশে কিছু বাইক স্কুটার দাঁড়িয়ে আছে যেগুলি কাজ করার জন্য রাখা আছে।

এখানে একটি দোকান দেখতে পাচ্ছি দোকানের মধ্যে ওয়াল -এ অনেক পটচিত্র--

এখানে একটি সি_পি_ইউ দেখা যাচ্ছে মনিটর দেখা যাচ্ছে।

একটি সিংহাসনের মধ্যে মূর্তি রাখা রয়ে--